গুলোর উপরে লেখা আছে শর্মা।

সাইটের দিকে অনেকগুলো বাড়ি আছে।

দোয়ালের উপরে একটা বড় পোস্টার লাগানো দেখা যাচ্ছে।

অনেকগুলো ছোট এবং বড় গাস রয়েছে।

বড়ো একটা মোটর রয়েছে কিছু পোস্টার দেখা যাচ্ছে যেখানে ইংলিশ দিয়ে লেখা আছে।

বড় একটা পেট্রোল পাম্প রয়েছে।

দেওয়ালের মধ্যে অনেকগুলো পোস্টার লাগানো আছে এবং ফ্যানও রয়েছে।

সামনে কিছু বাইক এবং একটা কার লক্ষ্য করা যাচ্ছে।

কিছু মানুষ লক্ষ্য করা যাচ্ছে একজন মানুষ মাথায় হাত দিয়ে আছে।

সামনের দিকে কিছু বসার চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

একটা স্ট্যাচু হলুদ কালারের দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলো দুধ তেল রাখা আছে।

সামনে দুজন মানুষকে লক্ষ করা যাচ্ছে।

উপরে কিছু জ্বলন্ত ভল লক্ষ করা যাচ্ছে।

সাইটে একটা গামছা পড়ে থাকা লক্ষ্য করা যাচ্ছে।

কালো কালারের অনেকগুলো লাইট রয়েছে।

বড় একটা ইস্কুল এবং কিছু বাড়ি লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলো সাজানোর জন্য বেলুন আছে যার কালার নীলা এবং সাদা।

সামনে দিয়ে অনেকগুলো বক্স রাখা হয়েছে ছোট এবং বড়।

সাইটে একটা সি_সি ক্যামেরা লক্ষ্য করা যাচ্ছে তার নীচে অনেকগুলো কাঠ আছে।

সাইটে ছোট এবং বড় অনেকগুলো গাছ রয়েছে।

স্লাইড করার জন্য অনেকগুলো সামান আছে।

কিছু ছবির মধ্যে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে।

নিচে সবুজ কালারের অনেকগুলো ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

সাইটের দিকে কিউ_আর কোড লাগানো আছে।

সাইটের দিকে একটা বড় রাস্তা দেখা যাচ্ছে।

অনেকগুলো কাজের সামান লক্ষ করা যাচ্ছে।

সাদা কালারের লাইট লাগানো আছে।

কিছু হলুদ কালারের বক্সগুলো লক্ষ করা আচ্ছে ।

গরুকে দেখা যাচ্ছে ঘাস খাইতে।

একটা শুকনো গাছ উল্টা দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে।

কিছু বসার চেয়ার লক্ষ করা যাচ্ছে।

সাইট এর দিকে ব্রেঞ্চ এর কোনা লক্ষ্য করা যাচ্ছে।

পিছনে অনেক বড় একটা স্ক্রিন দেখা যাচ্ছে।

একটা মোয়ের হাতে ঝান্ডার আছে দেশের।